এক কাপ চা আমাদের এনে দিতে পারে সজীবতা।

প্রতিদিন সকালে বিভিন্ন খদ্দের এসে মাছগুলো তাদের পরিবারের জন্য কিনে নিয়ে যান পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে।

হয়ে যাচ্ছে দিনটি শুভ হোক এটি আমাদের কামনা সবার উপর শান্তি বর্ষিত হোক এটি আমাদের চা--

ছবিটিতে একটি ভাস্কর্য দেখতে পাচ্ছি। যে টি মূলত খড়কুটো দিয়ে তৈরি করা হয়েছে। এটি বিভিন্ন পূজা পার্বণে ব্যবহার করা হয়ে থাকতে পারে।

একটি রাতের বেলা বাস দেখতে পাচ্ছি আমরা দূরে একটি সাইকেল চালিয়ে লোক যাচ্ছে পাশেই একটি বাস পাশে তিনজন বসে ফোন ইউজ কর-ছে।